এটি একটি হসপিটাল - এর মতন মানে হসপিটাল -এর মতো এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -এঁর সামনে দিয়ে দু একজন ।

এটা একটি পার্ক পার্ক টি দেখতে বে বেশ সুন্দর লাগছে।

পার্ক -এ বসে রয়েছে বেস বড়ো বড়ো বিল্ডিং রয়েছে বিভিন্ন ধরণের ফুলের গাছ রয়েছে এখানে একটি গাছ রয়েছে যে গাছটির উপরে নারকেল গাছের মতো আর পাতা কলা গাছের ম--

দূরে একটি আম গাছ দেখা যাচ্ছে।

লাইটিং আর ফুল দিয়ে সাজানো রয়েছে প্যান্ডেল -টির প্যান্ডেল -টির সামনে দুটো গার্ড বসে রয়েছে--

আশেপাশে বৃষ্টি হচ্ছে প্রচুর এখানে বৃষ্টির জল জমে রয়েছে ফলের দোকান টিতে কলা আপেল বেদানা আঙ্গুর--

এটা একটি গাড়ির গ্যারেজ এখানে গ্যারেজ -এর মধ্যে একটি কার দাড় গাড়ি দাঁড় করানো রয়েছে গাড়িটি পজিশন

গাড়িটির মধ্যে অনেক যন্ত্রপাতি রয়েছে গাড়ি--

এমনি বেকারী টির নাম হলো রাধাকৃষ্ণ বেকারী বেকারি -টি দোকানটি বেশ বড়ো সড়োই।